একটি মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

অনেকগুলি মানুষকে দেখা যাচ্ছে।

বড় বড় গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলি জামা কাপড় সাজানো রয়েছে।

এখানে একটি ঘর দেখতে পাচ্ছি।

ছোট ছোট কিছু সবুজ রঙের ঘাস আছে।

বক্সে ইংলেজিতে কিছু লেখা আছে।

নীচে কয়েকটা ঝুড়ি লক্ষ্য করা যাচ্ছে।

দেওয়ালে একটি ছবি আট করা আছে ও অনেকগুলি ল্যাখা আছে।

কয়েকটা কচ্ছপ লক্ষ্য করা যাচ্ছে।

একটি কাঠের আলমারি দেখা যাচ্ছে।

অনেকগুলি জিনিসপত্র সাজানো আছে।

এখানে বক্সে ইংলিশ দিয়ে অনেকগুলি লেখা রয়েছে।

এখানে কয়েকটা বাড়ি দেখতে পাচ্ছি।

একটি বড়ো রাস্তা রয়েছে।

ওফরের সিলিংয়ে অনেকগুলি সাদা রগের জ্বলন্ত লাইট দেখা যাচ্ছে।

উপরে সিলিং -এ কয়েকটা ফ্যান ঝুলানো রয়েছে।

দেওয়ালে একটি বড় ঘড়ি টাঙানো রয়েছে।

উপরে কালো রঙের কিছু লাইনের তার রয়েছে।

এখানে একটি ময়ূর পাখিও রয়েছে।

উপরে সিলিংয়ে কিছু সাদা রঙের--

এখানে একটি বড় মুদিখানার দোকান দেখতে পাচ্ছি।

কিছু ছোট ছোট সবুজ রঙের ঘাস আছে।

অনেকগুলি ছোট বড় গাছ রয়েছে।

কিছু সবুজ রংয়ের ছোট ছোট ঘাস আছে।

কয়েকটা মানুষ বসে রয়েছে।

এখানে একটি বড় মাঠ দেখতে পাচ্ছি।

একটা মানুষকে বসে থাকতে দেখা যাচ্ছে।

কিছু ছোট ছোট সবুজ রঙের ঘাসও আছে।

কয়েকটা লাল রঙের চেয়ার লক্ষ্য করা যাচ্ছে।

অনেকগুলি জিনিসপত্র রাখা রয়েছে।

কিছু মানুষকে ব্যায়াম করতে লক্ষ্য করা যাচ্ছে।

কয়েকটা বাস দাঁড়ানো থাকতে দেখতে পাচ্ছি।

অনেকগুলো মেয়ে রয়েছে স্কুলের ড্রেস পরে সাদা রংয়ের।

অনেকগুলো গ্যাস ট্যাঙ্কগুলো রয়েছে ট্যাঙ্কগুলো দেখানো আচ্ছে ।

এখানে একটা মানুষ দেখানো যাচ্ছে মানুষটা ওইখানে কাজ করতেছে।

বাড়ির ভিতরে একটা গাড়ি রাখানো রয়েছে।